গাড়ি মেকানিক গাড়ি ঠিক করছে ।

এখানে দেখছো দেখতে পাচ্ছ খাঁচা আছে পাখির খাঁচা । এখানে ইমু পাখির খাঁচা আছে ।

তোমরা দেখতে পাচ্ছ এরা এখানে আছে-এ --

একটা মহিলা আর দুটা পুরুষ হয়তো নৌকা তে চেপে যাত্রা তে যাবে ঘুরতে কোথাও মনে হচ্ছে নৌকাটা বাধা আছে নৌকাটা সুন্দর করে সাজানো আছে ।

রোড এ দাঁড়িয়ে আছে দুটা বাস । বাস এ ফে ফে বাস আর সাইড এ একজন লোক দাঁড়িয়ে আছে একজন ওপরে চেপে আছে হুডের ওপরে ।

তার পিছনে নৌকাতে জাল রাখা আছে মনে হয়। আ ঘুরতে এসেছে কোথাও ।